আমি জিজ্ঞাসা করে নেবো তুমি ইফতার খেয়ে উঠে মানে নামাজ পড়ে এসে আমাকে আর SMS করবে না, তুমি call নেবে সেই নটা কি সারা আটটার দিক করে তুমি তোমার টা করে রাখবে তাই তো কারণ ওই সময় টকু তো আমি তো ফন পাবো না মা তো নিয়ে নেবে

দেকছি আমি তোমাকে বলবো ঠিক আছে আমি বললাম না তোমাকে বলবো দেকছি না আমি id password আরকটা id password দিয়ে দিচ্ছি ঠিক আছে লগ আউট করে গোল যেখানে

আরেকটা করলে তো complete টা হয়ে যেতো বুঝলে আমাকে কাজ করতে হবে বেশি বাজে নি দেখো না

তাও ঠিক কিছুই করিনি

তোমাদের আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলে?

তুই কর খুলে দিতে হবে তো ওটা নিয়ে এমন করে দিখাবো

দেখি আমি মাকে বলেছি তুমি করে নাও মা যোদি বলে করে নাও তাহলে আমার একটা complete হবে

মা যদি না করে তাহলে আমকেই করতে হবে কানে phone ধরে আছে সরাশব্দ নেই কি না কি করছে chrome থেকে log in করতে হচ্ছে ঠিক আছে তারা তারি বুঝবে না বার বার জিজ্ঞাসা করবে এটা জ্বালা দেখছিল আমাকে বলছে কার সঙ্গে কোথা বলছে

আজকে যদি login করে নেয় তাহলে ওরা তো জেনে যাবে কিরকম করে করতে হবে আর দুটো পাঠাবো পরশু দিনে আমিও বলে দেবো ঠিকাছে group এ ভুল করেও বলবিনি মথা খারাপ হয়ে যাবে, অমি sir কেও মানা করে দেবো যাতে কাউকে না বলতে, ওদের কে পরশু দিনকে জানাবো, পরশু দিন বা যেকোনো একদিন জেদিন idea আসবে সেদিনই জানাবো ঠিকা আছে অমি ওই whatsapp থেকে আমার্জিত কে বলে দেবো গিয়ে দেখি মা কে বলি মা কে বললে মা কি বলবে জানি না কি বলবে কত হয়েছে হয়েই এসেছে

হ্যা এইটার কি বলতো মানে সেই কোনো problem হচ্ছে না আটকাচ্ছে না এতক্ষন ঠিক ঠাক হতো আগের call গুলো তে এতক্ষন ঠিক ঠাক হতো তারপরেই ঘের ঘের ঘের

কি বলে আরেকটা কে বেশ আছে alone boy না কি একটা রয়েছে না group sms করেছিল sir কে দখেছো? হ্যা দখেছি sir কিছু reply দেয় নি যেমন তুমি স্যার এর reply দাও নি

কিছুতো

কি আর করবো যাই এখন নিচে, যাচ্ছি গিয়ে মাকে বলি যদি হয় আমি করবো নাহলে আমি জানি না আমি তারপর তোমাকে SMS করছি ওখানেই মানে নিচে গিয়েই আমাকে করো ঠিকাছে আমি মাকে বলেই তোমাকে করবো ঠিক আছে হ্যা আচ্ছা ঠিক আছে ঠিক আছে

call করে নেবে direct যোদি হয়

হ্যাঁ হ্যাঁ কি করছিস? হ্যাঁ এইতো, ঘরে বল। হুম কি খবর কেমন ঘুরলি পুরী? ভালোই ঘুরলাম। উমম পুরী গেছিলাম Family সাথে। হ্যাঁ খুবই Enjoy হলো।

হুম হ্যাঁ আমিও তো গেছিলাম যখন আমিও গেছিলাম তখন ওইতো এখান থেকে হুম আমি আমার বর দুজন মিলে গেলাম

হ্যাঁ তো আচ্ছা ভীষণ করেছিল, আর তারপর ট্রেনে উঠে দুজন মিলে সিট্ টিট দেখলাম দেখতে দেখতে এই করতেই অনেক সময় চলে গেছিলো।

আমিও তো তাই আমরা ট্রেনের মধ্যে গল্প এই সেই হেনা তেনা করতে করতে গেছি তারপরে ট্রেনের মধ্যে তো অনেক রকম ট্রেনের মধ্যেও যেতে যেতে এত সুন্দর সুন্দর জ্যায়গা। বাইরের প্রকৃতিটা কত সুন্দর। দেখছিলাম। বেলাতে বেরিয়েছিলাম, রাত্রে বেরিয়েছিলাম বলে আহ সকাল বেলা গিয়ে পৌঁছেছি। সকাল বেলা গিয়ে ওইতো একটা ক্লান্তি, ট্রেন থেকে নেমেই সব দালাল গুলো পেছনে এসে যে এই হোটেলে যান ওই হোটেলে যান হ্যাঁ চারিদিকে হুম তারপর তো নিজেদের একটা উমম বাড়ি দেখতে হলো যেখানে ছিলাম, সবাই মিলে সেখানে গেলাম ব্যাগ পত্র

আহ হোটেলটার নামটা ঠিক মনে নেই । হুম কেমন ছিল হোটেলটা? হোটেলটা খুব সুন্দর ছিল । আহ Bed Bed ফেড সব দারুণ ছিল একদম । হ্যাঁ হ্যাঁ আমি আমরাও যে হোটেলটায় যাচ্ছিলাম ওই হোটেলটাতে তো আহ ওই দালাল গুলো ধরে নিয়ে যাচ্ছিলো, দালাল গুলো নিয়ে যাচ্ছিলো। একটা হোটেল দিয়েছিল ওই দালাল টাকেও কিছু টাকা Pay করলাম পুরীতে গিয়ে, তারপরে হোটেলটা কি অন্নপূর্ণা নাকি কি একটা হোটেল ছিল ওই হোটেলটায় ছিলাম। দোতলায় ছিলাম। এবার দোতলা থেকে পুরো সমুদ্র দেখা যেত। পুরীর সমুদ্রটা পুরো দেখা যেত বারান্দা থেকে। হ্যাঁ কত লোকজন বসে আছে ওখান থেকে দেখতে লাগতো হ্যাঁ তারপরে তো হোটেলে গেলাম। গিয়ে আ মার বর কথা-বার্তা বলল সব দাম টাম ঠিক করলো । তুই জানিস না কত ভাড়া! পনেরশো টাকা করে ভা হ্যাঁ প্রত্যেকদিন ওরকম হাজার পনেরশো টাকা করেই ভাড়া ছিল আমাদেরকেও বলছিল।

ওরকম ভাড়া তো যাইহোক হোটেল নিলাম। নিয়ে হোটেলে গেলাম Room এ গেলাম গিয়ে Fresh ট্রেস হলাম কারণ আমার তো Excitement প্রচুর যে কতক্ষণে ডাব টাব খাবো এই কখন সমুদ্রের ধারে যাব কতক্ষণে সমুদ্রের ধারে যাব স্নান করবো। যাই হোক কোনো রকমে Change টেঞ্জ করে খাবার খেতে পারিনি

হ্যাঁ আগে সমুদ্রে দৌড়াবো এরকম একটা ব্যাপার তারপরে বলল খেয়ে নাও, খেয়ে নিয়ে তারপর সমুদ্রে গিয়ে ঘোরাঘুরি করো যা ইচ্ছা তার পরে তো ওখান বলল আহ খাবার Restaurant এ গেলাম। রুটি খেয়েছিলাম, ছোলার ডাল খেয়েছিলাম, মিষ্টি আরো অনেক কিছু খেয়েছিলাম। হ্যাঁ খেয়ে টেয়ে

সমূদ্রে স্নান করা ব্যাপারটাতো সাংঘাতিক আর সবথেকে বড়ো কথা ওখানকার লোকজনের ব্যাবহারও খুব ভালো ওড়িয়া ভাষাটা, পুরীতে গেলে ওড়িয়া ভাষাটা হুম হ্যাঁ ওড়িয়া ভাষাটাও বেশ ভালো মজার লাগে তো তাই তারপরে তো খেয়ে এলাম খেয়ে দেয়ে গেলাম Sea-beach এ । সঙ্গে সঙ্গে তো জলে নামবোনা Sea beach এ গিয়ে না একটু বসলাম হ্যাঁ তুই কি করলি? আমি ওরকমই, ওরকমই ঘুরলাম তারপরে সমুদ্রের ধারে নানান জিনিস দেখছিলাম তারপরে তো ঢেউ নিচ্ছিলাম যে ওগুলো তো এত্ত বড় বড় ঢেউ মানে মানুষ যারা সামনে ছিল একদম পিছিয়ে নিয়ে চলে যাচ্ছিলো ঢেউতে , খুব ভালো লাগছিল। তো তারপরের দিনে তো আবার জগন্নাথ মন্দির দে মানে জগন্নাথকে তো দর্শন করতেই হবে তারপরে মন্দিরে গেছিলাম। হ্যাঁ আমরাও গেছিলাম আমিতো ওই পুরীতে ওই সমুদ্রে কাটালাম । চান টান করলাম সমুদ্রে সমুদ্রে ওই চান টান ডাব খেতে চান করতে করতে আবার ডাব খেতে উঠেছিলাম জানিসনা।

ডাব খেতে উঠেছি, ডাব টাব খেয়ে দেয়ে আবার জলে নেমেছি প্রায় জলেই চান করতে করতে প্রায় দু-ঘনটা দু-তিন ঘন্টা তো সমুদ্রেই কাটিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ সমুদ্রেতে দাপা দাপি করতে খিদে পেয়ে যায় আবার, আবার উঠে আইস ক্রীম খেলাম । খেয়ে দেয়ে আবার শুরু করলাম চান টান করে তারপরে উঠে একটা গাড়ি Book করে হোটেলে চলে এসছিলাম। হোটেলে এসে তারপরে তো fresh ট্রেশ হলাম ।ওই হয়ে ওই করতে করতে চারটে ফারটে বেজে গেছে, তারপরে আমরা আবার Lunch করলাম। আমাদের আমরা ওই বাইরে গেলে ওরকম পুরী টুরি গেলে ওরকম চারটে ফারটে বেজে যায় বুঝলি। যখন ঘুরতে গেছি আমাদেরও ওরকম হয়েছিল। বাড়িতে থাকলে খুব সুন্দর খাওয়া হয়। হ্যাঁ বেড়াতে গেলে তো বেড়াতেই না হ্যাঁ। ওইতো চারটে ফারটে নাগাদ খেলাম Lunch ফাঞ্ছ করে তারপরে আহ ঘর গিয়ে একটু টেস্ট করলাম। দুজনে আবার Dress ট্রেস পরে তখন আবার বেড়ালাম হচ্ছে আবার ইয়ের জন্যে ওই কি বলে একটু মন্দিরের দিকে গেলাম মন্দিরতো সন্ধ্যেবেলায়তো মন্দিরে পুজো দেবনা সন্ধ্যেবেলায় আরতি টারতি হয় ঐটা দেখার জন্যে পুরি জগন্নাথ মন্দিরে হ্যাঁ ওটাতে গেছিলাম । তারপরের দিন আমাদের উদয়গিরী খণ্ডগিরী এসব ঘোরার হ্যাঁ হ্যাঁ ওইটাই তো বলছি ওগুলোতে ঘোরার Planning ছিলো তারপরে মাসি পিসীর বাড়ি একটা আছে শুনেছিলাম। হ্যাঁ ঘুরে এসেছি কিন্তু নামটা মনে নেই। হ্যাঁ তারপরেতো ওইদিনটা ঐভাবে কাটলো রাত্রিবেলা রাত্রিবেলা আবার ঐদিন প্রথম দিনের কথা বলছি রাত্রিবেলা আবার বেড়ালাম বেরিয়ে তোর ইয়েতে গেলাম আবার গিয়ে Sea-beach একটু বসলাম কিছু কেনাকাটা করলাম বাড়ির লোকেদের জন্যে। Candle আলোয় কি Dinner হয়েছিল নাকি?

বলছি মোমবাতি জ্বালিয়ে Dinner টা হয়েছিল নাকি? না না Dinner টিনার করিনি ওখানে গিয়ে ওই Sea-beach এ সমুদ্রের বালি খেতে খেতেই দিন কেটে গেছে আমার বরতো মাছভাজা খায় পুরীতে বিক্রি হয় ।হ্যাঁ মাছভাজা এগুলো তো ও চলেই তারপরে হচ্ছে যদিও আমি মাছ ভাজা খাইনি তারপরে বাড়ির লোকেদের জন্যে একটু ঝিনুকে ওখানে তো ঝিনুকের জিনিস খুব সুন্দর পাওয়া যায় হ্যাঁ শাঁখা টাখা এই সব খুব সুন্দর পাওয়া যায়। হ্যাঁ তারপরে একটু ঝিনুকের জিনিস এগুলো কিনলাম । তো কিনে টিনে বাবা ওখানে যা দাম জিনিসের ধরা যায়না পুরীর জিনিসের প্রচুর দাম প্রচুর দাম ছিল হ্যাঁ তারপরে ওখানে দোলনা গুলো পাওয়া যায় । দড়ির দোলনা টোলনা এর Type পাওয়া যায় । তারপরে ঝিনুকের আয়না পাওয়া যায় তো ওগুলো ভালো ভালোই লেগেছিলো আমার । হ্যাঁ তো তারপরে যাইহোক ওইটা করলাম । করার পরে সেদিনকে Sea-becah থেকে চোলাম কারণ হোটেলে তো দশটার মধ্যে ঢুকে যেতে হয় না হলেতো হোটেল বন্ধ করে দেয় হ্যাঁ হ্যাঁ লাগবে তো গিয়ে খেয়ে দেয়ে Dinner করে শুয়ে পড়লাম কারণ ভোর হয়ে ভোরবেলা আবার উঠতে হবে যেহেতু ওই হ্যাঁ ব্যাপার হ্যাঁ হোটেলে যাওয়ার আগে একটা গাড়ি Book করে নিয়েছিলাম ওই পুর উ উদয়গিরি, খন্ডগিরি, নন্দনকানন তারপরে আরও অনেক পুরোনো পাথরের ওইগুলো হ্যাঁ এইসব যাবো বলে জগন্নাথ মন্দির পরের দিন যায়নি তারপরের দিন গেছিলাম। হ্যাঁ গাড়িটা Book করলাম ।গাড়িটা Book করে হুম গাড়িতেও যা ভাড়া মানে বাবাইরে কোথাও ঘুরতে হুম হ্যাঁ হ্যাঁ

তো যাইহোক ওইরকম Book টুক করে ঘরে গেলাম ভোরবেলা আমাদের গাড়ি চলে এসছিলো ওই সাড়ে ছটা কটা নাগাদ গাড়ি চলে এসছিলো। তো তারপরে Ready টেডি হলাম Ready টেডি হয়ে তারপরে গাড়িতে করে

ভোরের বেলায় যে সূর্যোদয় হয় Sunrise দেখতে গেছি ওই তো হ্যাঁ সমুদ্রের Beach এ গেছিলামতো তো হ্যাঁ গাড়ি এসছিল ওখান থেকে এবার গেছিলাম Beach এ গিয়ে আহ সূর্যোর সাথে কতগুলো ফটো টটো তুললাম অনেকগুলো ফটো টটো তুলে হ্যাঁ তারপরে একটু Breakfast করলাম Breakfast করে বেরিয়ে পড়েছিলাম উদয়গিরি খন্ডগিরি এগুলো হ্যাঁ সব দেখতে। তো ওখানেতো গেলে ওখানেও টিকিট ঠিকিট লাগে এখন জানিনা কত করে হয়েছে কিন্তু হ্যাঁ টিকিট লাগে এটুখানি জানি তা আগেতো খুব একটা ছিল না এখন হয়তো একটু বেড়েছে। Mainly তো ঘুরে শেষ করা যায়না দু তিন দিনের জন্য গেলেও ঘোড়া যায়না পুরী টুরি সত্যি মানে এক সপ্তাহ থাকতে হবে একসপ্তাহ না তিন চার দিন ঠিক আছে কিন্তু দু তিন দিনের জন্য ঘুরে পোষায় কিন্তু ন মানুষের পুরো একবেলা চলে যায় হ্যাঁ ভিড় লাইনে ওটাই আর ভেতরেতো অনেক বড়োনা নন্দনকানন অনেক বড়ো জায়গা হ্যাঁ অনেক বড়ো।

ওই ছোপ ছোপ হরিণ গুলো দেখেছি হ্যাঁ, হ্যাঁ আমরাও দেখলাম , হ্যাঁ ওগুলো দেখেছিলাম অনেক হ্যাঁ তোতোরা দেখিসনি ওখানে গিয়ে?

তো যাইহোক ওখান থেকে দেখে টেখে তারপরে তো দুপুর হয়ে গেছে তারপরে আবার Lunch এর জন্যে এলাম Lunch করলাম সেদিনকে আবার একটু ভারী ভালোবেসে করেছিলাম। করে গাড়ি নিয়ে আবার পুরীর দিকে Back করেছিলাম । কারণ আহ পরের দিন আহ পরের দিন Planning ছিল যে পরের দিন আ আমাদের পরিকল্পনা ছিল যে ইতে যাবো তো হচ্ছে কি বলে? আহ পুজো দিতে যাবো ওই হ্যাঁ ওই মন্দিরটাতে জগন্নাথ মন্দিরটাতে পুজো দেবো তো হুম ওখানে তো প্রচুর ভিড় হয় প্রচুর লাইন পরে হ্যাঁ বাবরে! আর ওখানেও তো কোনো ফোন Allow নেই ভেতরে না

কিছু হয়ে যায় যতই হোক হ্যাঁ হ্যাঁ এতগুলো ফোনের তারপরে দেখছি যে না ওটা পুরো Safe ছিল। হুম হুম কোনো ওরা খুব ব ব ভালো ভাবে ওই ফোনটা রেখেছিলো । এই না যে রকম ভাবে রেখে দিয়েছিলো তাও না টাকা নিয়েছিল But রেখেছিলো ভালো ভাবে রেখেছিলো। হুম হুম তারপরে তো ডালা টালা কিনলাম ওখানে পু পূজো দেওয়ার ডালার যা দাম

প্রচুর দাম । এখন যা এই আজকে তো আরো দাম আছে কাল তো আরো।

হ্যাঁ হ্যাঁ ওই ওইগুলো তারপরে কিনলাম। কিনে টিনে তারপরে ওদিক দিয়ে ব পুরীতে ঢুকলাম অনেকটা তো লাইন ঘন্টা লেগে গেছিলো হ্যাঁ সূর্য মন্দিরটাতে উম ব হুম সিংহটাকে দেখেছিলাম মন্দিরের চূড়াতে । হহুম

হ্যাঁ তারপরে জগন্নাথদেবের দর্শন করেছিলি? হ্যাঁ হ্যাঁ করেছিলাম। করবোনা ঢুকেছি যখন করতেতো হবেই হ্যাঁ তারপরে করে টোরে বেরিয়ে আসলাম তারপরে তো একটু শুধু তো ডালা আর প্রসাদ দিলে হয়না কারণ বাড়িতে এসে অনেকজনকে প্রসাদ টোসাদ দিতে হয়। প্রসাদ প্রসাদই কিনবি তুই আমার জন্য। হ্যাঁ হ্যাঁ প্যারা প্যারা পাওয়াযায় প্যারা কিনেছি।

হ্যাঁ হ্যাঁ ওটা খেতে দারুন লাগে ওটা কিনেছিলাম তারপরে ওখানকার তো গজা তো একদম বিখ্যাত যাকে বলে। বিখ্যাত হ্যাঁ হ্যাঁ ওগুলো তো আমি অনেকটা অনেকটা করে দাম ছিলো মানে দাম নিতে ছাড়েনি। অনেকটা অনেকটা করে কিনে এনেছিলাম কিনে এনে হুম সবাইকে দিয়েছিলাম । দিয়ে আমি আবার ঘরে Store করেও রেখেছিলাম জানিসনা ওই গজা গুলো প্যারা গুলো হ্যাঁ। আর সবাইকে তো দিতেও হয় বাড়িতে।

হ্যাঁ তা ব তোর মা ব জলে নামতে ভয় পায়নি যখন সমুদ্রে স্নান করতে নামলি? জলে নামতে ছে আমি কিছু হবে না আমিতো আছি সবাই ছিল হ্যাঁ বাবা দিদিরা গেছিলাম হুম কোনোদিন যায়নি তো সেরকম ভয় তো পাবেই একটু।

না বাবা নামছিলো মা ই একটু ভয় পাচ্ছিলো। তো তাও ধরে ধরে সবাই মিলে নিয়ে গেলাম তারপর মজাও ও পাচ্ছিলো যখন ঢেউ গুলো দিচ্ছিলো। হ্যাঁ তো একদিন তো আ ব আবার একদিন ব দুদিন সমুদ্রে স্নান করেছি আবার পরের দিন যখন নামছি মানে আমি তো খুব ভয় পাই বড়ো বড়ো ঢেউ দেখে আমি দৌড়ে পালিয়ে আসছি Beach এর দিকে হ্যাঁ পালিয়ে আসছি আর আমার বড়তো সেই দূরে দূরে দূরে দূরে দৌড়াচ্ছে ধুর কিচ্ছু হবেনা আমার বড়টা লম্বা তো কোমর পর্যন্ত জল হ্যাঁ আর আমি যখনই ওর কোমর পর্যন্ত জলে যাচ্ছি আমার গলা ডুবে যাচ্ছি আমি বলছি আমি যাবোনা একতো আর ওখানকার ঢেউগুলো তো বড়ো বড়ো এই না যে দীঘার মতন ছোটো ছোটো তাওতো না হ্যাঁ দীঘার তো তাও অনেক দীঘার সমুদ্র আর পুরীর সমুদ্র অনেক তফাৎ হ্যাঁ পুরীর সমুদ্রে তো বড়ো বড়ো । আর আমারতো এমনি জলে খুব এমনি ভয় লাগে তারমধ্যে ভালোও লাগে ভয়ের সঙ্গে ভালোও লাগে । রাত্রেবেলায় সমুদ্রের ধরে গেছিলাম কি অপূর্ব দৃশ্য হ্যাঁ চারিদিকটা এত সুন্দর লাগছে । হ্যাঁ ওইদিনও তো বরের পকেট খসিয়েছি ওখানে গিয়ে । তোর হচ্ছে সমুদ্রে গিয়ে তারপরে আবার উঠলাম ডাব খেয়েছি দুটো , হ্যাঁ হ্যাঁ খেয়েছি খেয়ে আইসক্রিম, খেলাম পাঁপড়ি চাট, ভেলপুরী এইসব খেলাম । খেয়ে দেয়ে তারপরে আবার আ আবার চান করলাম। ওইদিন দিন যেহেতু মনটাও একটু খারাপ লাগছিলো যে আবার ফিরে আসতে হবে। সত্যিই তাই আসতে মন চাইছিলনা ওই সমুদ্রকে ছেড়ে । না সত্যিই মন আর চাইছিলো না । তারমধ্যে উদয়গিরী খণ্ডগিরীর যা সুন্দর একটা জিনিস দেখলাম। খুব সুন্দর ওগুলো তো একদম ছেড়ে আসতেই ইচ্ছা করেনি, কিন্তু কি করবো আসতে তো হবেই।

হ্যাঁ মনটাও একটু ভালো হয়ে গেল এইসব দেখে । হ্যাঁ জগন্নাথ দেবকে দর্শন কর সমুদ্রোর থেকে তো Last দিন তো আমার উঠতেই ইচ্ছা করছিলোনা, মনে হচ্ছিলো ওখানেই বসে থাকি আর আসবোনা।

সমুদ্র আবার স্নান করতে হচ্ছিলো বাড়িতে কারণ ওখানে তো করা যাবেনা ঠিক করে জামাকাপড়ে যা বালি বালি হয়ে গেছিলো । কিন্তু সমুদ্রে স্নান করতে করতে প্রচুর ঝিনুক কুড়িয়েছিলাম। প্রচুর এখনো আমার রাখা আছে ঝিনুক গুলো । ওগুলো এখনো রাখা আছে ওগুলো সাজিয়ে রেখে দিয়েছি আমার ঘরে একটা অ্যাকোরিয়াম আছে আচ্ছা ওই পুরীর ঝিনুক গুলো ওখানে রাখা আছে, মাছ গুলোর সঙ্গে। হুম তারপরে হ্যাঁ তারপরেতো ওখান থেকে আ বলছি ওগুলোতো একটা স্মৃতি । সেটাই আর রাখলেতো সেই হারিয়েই যায় ওই জন্য অ্যাকোরিয়ামের মধ্যেই রেখে দিয়েছি জায়গায় থাকবে হ্যাঁ ওই জন্য। তো তারপরে তো ওখান থেকে বেরালাম ঘর বাড়ি ঘরে গেলাম মানে হোটেলে গেলাম হ্যাঁ ব্যাগ পত্র গোছালাম গোছাবো যেহেতু রাত্রেবেলাতে গাড়ি আছে। স্টেশান পর্যন্ত যাবো

কিন্তু তাও ওনারা দিয়ে দিয়েছিলো হ্যাঁ খুব ভালো ছিলো ওখানকার লোকজনের ব্যবহার খুব ভালো ছিলো হ্যাঁ হেডফোনটা নিয়ে চলে এলাম এসে তারপরে টোটোয় করে ট্রেনে গেলাম টিকিট ঠিকটি চেকিং হচ্ছে। তারপরে ট্রেন ঢুকে গেছে, ট্রেনেও উঠলাম সিট খুঁজতে খুঁজতে, বসার জায়গা খুঁজতে খুঁজতে অনেকক্ষন চলে গেছে যেহেতু ভিড় হয় হ্যাঁ হয়। আসার সময় খুব একটু কষ্টই হয়েছিল যাওয়ার সময় যেমন খুব মজায় গেছিলাম আসার সময় আসবো ওই একটা কষ্ট অতো সুন্দর একটা জায়গা অতো সুন্দর একটা জায়গা সত্যি তাই । হ্যাঁ ওইসব ছেড়ে তো আস্তে ইচ্ছা করেই না এরকম ব্যস্ত জীবনে। তো যাইহোক ওখান থেকে ট্রেনে উঠলাম, উঠে আবার সেই একই রকম ঝালমুড়ি এই সেই হ্যানা ত্যানা খেতে খেতে ঝালমুড়ি কিন্তু ট্রেন এর ঝালমুড়ি কিন্তু দারুন হয় ।

হুম গজা টজা উঠেছিল তো ওখান থেকেও আমি ট্রেন থেকেও আমি কতগুলো প্যারা ফ্যারা এই সব কিনে নিয়েছিলাম বাড়ির জন্য আর প্যারাটা খেতে দারুন লাগে হ্যাঁ তোরা কদিনের জন্যে গেছিলিস?